কিছু দোকান পাট দেখা যাচ্ছে. । একটি বড় গাছ দেখা যাচ্ছে.। একো বেশ কিছু মানব--

এটি একটি পৌরসভা দেখা যাচ্--

পোস্টার দেখা যাচ্ছে কিছু জাংলা দেখা যাচ্ছে।

যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে গরু বাছুর দেখতে পাওয়া যাচ্ছে কিছু ঘর দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে একটি বড়োমাঠদেখাযাচ্ছে একটি বড়ো গাছ দেখা যাচ্ছে বেশ কিছুমানুষ গাছে দেখা যাচ্ছে।